তো ওরা কি ওরা কি গিয়ে কাম কাজ পাইছে পয়সা পাইছে খবর লিয়ে দেখ খোঁজ খবর মানে সেই খোঁজখবর তারপরে সাতদিন থাকার পর ওরা কিন্তু ঘুরে চলে আইল তারপরে আইসে ওর কাছে শুনলুম যে কি কাজ করাচ্ছিল না আর তোমরা চলে এলে কেনে বলছে হ্যার কাজ না কাজ ওরা cheater কও যে কাজের নাম করে job এর নাম করে বলে job দিবি job দিবি অন্য এক জায়গায় শুনছো যে ওরা নাকি যারা ঢুকিয়েছে তেমন আরও তিনটা করে বা চারটা করে আরও ছোরা ঢোকাবো আমি আমার থেকে আরও বিশ হাজার টাকা নেবে তাহলে commission পাওয়া যাবে মানে এই এই রকম যদি chain marketing হয় তাহলে তো অনেক পয়সা চলে যাবে তাহলে তো কুড়ি হাজার করে যদি প্রত্যেক জন প্রতি নেয় তাহলে তো অনেক পয়সা চলে যাবে তারপরে যদি আবার কাজ না দেয় তাহলে তো আরেক সমস্যা হয়ে যাবে যাদেরকে আমি নিয়ে যাবো তারাও তো এক সমস্যায় পরে যাবে হ্যাঁ সমস্যায় পরে যাবে আর সঙ্গে মোর চেনা জানার ওরকম যাবে নাকি হ্যাঁ মুক বিশ্বাস করে পয়সা দিয়ে মুই নিয়ে যামু আর ওরকম অবস্থা দেখলে আসে মারবি খালি

কাজের নাম করে job এর নাম করে মিথ্যে কথা কয়ে নিয়ে গেল আর ওখানে যেয়ে দেখছি কোনো কাজ নাই ওরা যখন বাড়ি চলে আসবে যদি বাড়ি চলে আসে এসে এক সপ্তাহ পর যখন আসবে তখন তো আমার বাড়িতে হানা দিবে যে পয়সা দে বিশ হাজার টাকা আমাকে ফেরত দে তা আমি তখন কত্থেকে দেব আমি তো দিতে পারবনা তাহলে এরকম যদি হয় ওই তো মোর গাঁয়ের দুটা যেয়ে সপ্তাহ খানেক থেকে ওই ফিরত চলে আইছে কইছে কি job এর নাম করে নিয়ে গেল ওখানে যেয়ে কইছে কি job মানে কি জানো কইছে কি

মানে মানে মানে এই chain marketing আরকি

ওরা বুঝাচ্ছে জম job আর সর আহ সরকারি চাকরি সরকারি চাকরি কওছে কি সরকারি চাকরি কারা করে যারা চাকর তারাই করে আর job কোনটা জিনিস জানো কওছে কি job হচ্ছে join of other business ওরা বলে business man তো business man ফের এর

তো ওদের অত বড় বড় ব্যবস্থা তা ওইসব দেখে তো সাধারণ মানুষ তো ভুলে যাবে ভুলে গিয়ে টাকা পয়সাও দিয়ে দিবে তা পয়সা তো আর তখন ফেরত পাবেনা হ্যাঁ ওই তো হচ্ছে দুনিয়াতে ভাই সব জায়গায় ঠক আর এই যে সরকারি আরও চাকরির কথা শুনছিলাম শুনছিলাম নাকি পুলিশে নিয়োগ হবে তারপরে তে নিয়োগ হবে তা এইগুলা যদি নিয়োগ হয় তাহলে এইগুলোতে কি apply করবি দৌড়াতে তৌরাতে পারবি আর হ্যাঁ আমি তো এই কলকাতা পুলিশ ছেড়েছে তো আমি তো apply করে রেখেছি আর দেখা যাক কোনদিন কল টল আসে দৌড়ানো মাঠ করার জন্য আমি তো ভাই দৌড়া

তা তা তুই যে apply করেছিস তা আমাকে তো বলিসনি তাহলে আমিও করতাম হ্যাঁ রে ভাই আমি জানি তুই জানিস তুই ফের জানিস না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 হ্যাঁ date তো পার হয়ে গেছে ভাই এটা তো বছর খানেক হয়ে গেল apply করার সময় ছিল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 কে জানি ভাই তবে ফেব্রুয়ারি মার্চে দিকে আমি শুনছিলাম যে কল টল আসবে মাঠ মাঠের জন্যে তা আমি তো ভাই মাঠে দৌড়াচ্ছি ভাই হ্যাঁ ছোলা খাচ্ছি আর দৌড়াচ্ছি তা দেখা যাক কি হয়

হ্যাঁ দমটা একটু কমে গেছে তাও দৌড়াচ্ছি মানে চাকরি যদি পাওয়া যায় নিতে হবে ওই আহ ছোলা যদি ছোলা যদি ভালো করে খাস তাহলে ভালো দৌড়াতে পারবি দেখ দৌড়ে যদি চাকরিটা হয় তাহলে পয়সা তো ভালো পাবি আর এখন তো রাজ্য সরকারের পুলিশে ভালো পয়সা আছে কুড়ি হাজার তিরিশ হাজারের ওপর নাকি মাইনে আছে তা

কওছে তো আহ সবাই কওছে মু যে তুই দৌড়া ভালো করে দৌড়া মাঠটা পাস কর হ্যাঁ মাঠটা পাস কর তারপরে নাকি local নেতারা আছে হ্যাঁ এরা কওছে যে অসুবিধা নাই তুই খালি মাঠটা পাস কর বাকি পরীক্ষার দায়িত্ব আমার ওরা বলে আরে local নেতাদেরকে পয়সা দিস নাই ওদেরকে পয়সা দিবি তো ওরা দেখবি যে তোর চাকরি এমনি এমনি হয়ে গেছে তাহলে তোর পয়সাটা এমনি শুধু শুধু খেয়ে লিবে ওদেরকে পয়সা দিস লাই এবার যদি না হয় তা আবার পরের বার হবে বয়েস তো এখনো আছে সব পয়সা খেয়ে নেবে

তো আমি তো ভাই মাঠে লেগে আছি তো দেখা যাক পাস করতে পারি কিনা তা আমি জানতে পারলাম না তুই যদি আমাকে আগে বলতিস তাহলে আমিও fill up করতাম যে নয় একসাথে তাহলে দৌড়তাম তাহলে তাহলে একসাথে দৌড়ে একসাথে যেতাম যদি মাঠ ফাঠ পাস করতাম তাহলে নয় চাকরি হত হ্যাঁ রে ভাই তোর কথা তো আমার মনেই ছিলনা আরে তোর নাম্বারটাও আমার কাছে ডিলিট হয়ে গেছিল আজকে ফোন করলি বলে বুঝতে পারলাম আরে তুই জানিসনা আমি তো জানিনা আমি তো জানলে আর কি চাকরির খবর শুনছিলাম সরকার থেকে নাকি বলছে যে এরপরে আবার প্রাইমারি ইস্কুলের চাকরি হবে হাই স্কুলের চাকরি হবে তা এত কি চাকরি সত্যি সত্যি হবে? তা সরকার তো সরকারই চালাতে পারেনা তার কাছে নাকি বলছে পয়সা নাই

কি জানি তো রে ভাই পয়সা তো দিচ্ছেনা এদিকে লক্ষ্মীর ভাণ্ডার দেখছি এদিকে সাইকেল দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে কি কত রকম শ্রী খাদ্যশ্রী হেন শ্রী তেন শ্রী দিয়েই যাচ্ছে তো পয়সা তো কোথা থেকে নাই পয়সা তো আছে আমার মনে হচ্ছে তা সরকারি যে সরকারি যে পরিসেবা গুলো গুলান দিচ্ছে তা সেইগুলার মধ্যে কি কোনো গুলান তুই পেয়েছিস এখনো অব্দি? না রে ভাই যখন যাচ্ছি যখনই যাচ্ছি নেতা মন্ত্রী যাদের কাছেই মন্ত্রী যে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 কে জানে ভাই আমি তো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 তা আমি তো ভাই apply ট্যাপ্লাই করিনি তুই কি করলু? আমি তো করিনি তা এরকম বেকার ভাতা যদি দেয় বেকার ভাতা তে তো আমরাও তাহলে পাবো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

হ্যাঁ রে ভাই একটু খোঁজ খবর নিয়ে দেখ তো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 তাহলে যদি বেকার ভাতা পাই বেকার ভাতা তে কত করে দিবে বলছে মাসে কত কত করে দিবে বলছে পয়সা দেড় হাজার করে দিবে হ্যাঁ দেড় হাজার দু হাজার করে মনে হয় দিবে তা যদি দেড় দু হাজার টাকা পাওয়া যায় মাসে আর যদি এদিকে লেবারি করে বা অন্য কিছু করে যদি আরও কিছু পয়সা করতে পারি তাহলে নয় এক দু বছরের মধ্যে নয় আরব যাওয়া যেত নাকি বলছিস হ্যাঁ রে ভাই আরব তো যাওয়াই যেতে পারে তো তাহলে কি লেবারি এদিকে করবো নাকি বেশি করে টাকা জমাব?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

চাকরি পাব পাঁচ সাত বছর পর তাও আবার যদি পাস করি তা এখন তো যা ছেলে হয়ে গেছে তা ওইটা তো পাস করা খুবই মুশকিল

অনেক পরে আছে ভালো ভালো চ্যাংড়া ওরাই পাচ্ছেনা তো আমরা পাবো কি জানি আমরা এ তো এখন তো দেশে তো এখন বেকারে ভর্তি হয়ে গেছে দেশে বেকারে ভর্তি এখন অনেক বেকার কারও কাউর কাছে কাজ নাই আমি যে কটা আমাদের এই গ্রামের আশে পাশে যে কটা আহ মোটামুটি পড়াশোনা করে যে চ্যাংড়া গুলোকে যদি শুধাই তা ওরা বলে যে চাকরি বাকরি নাই বেসরকারি চাকরিও নাকি পাচ্ছেনা তো ওরাও লেবারি করতে আসে আমাদের সাথে দেখি যখন লেবারি করি মাঝে মাঝে দেখি লেবারি করতে আসে ওদের কাছেই শুনছিলাম যে অনেক চাকরির খবর আসছে সরকারি চাকরিও নাকি হবে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

আহ কারো সঙ্গে কোনো contact আছে? কে নিয়ে যাবে তোকে? কেমন করে যাবো?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 আমাদের গ্রামের এইখানে একটা লোক আছে তো ও নাকি শুনছিলাম দুবার আরব গেছিল ঠিক আছে তা ও তো শুনছি অনেক পয়সা নিয়ে এসেছে বাড়ি ঘরও দেখছি খুব ভালোই করেছে তারপরে আবার কদিন আগে দেখলাম মোটর সাইকেলও কিনল তা পয়সা যদি না থাকে বা পয়সা যদি না কামিয়ে আনতে পারে তাহলে তো এত কিছু করতে পারবেনা দেখি বাড়িখানা করেছে খুব ভালো বাড়ি করেছে তাহলে বাড়ি আর গাড়ি সবই হয়ে গেছে? বাড়ি গাড়ি সবই করে লিয়েছে আবার আহ ওর যে আত্মীয় আছে যারা ওর পরিজন লাগে তা তাদেরকেও শুনছি নাকি কিছু কিছু করে পয়সা দেয় মাসে মাসে পয়সা দেই তা ওই বলছিল কিনা আবার এই এক দেড় মাসের মধ্যে ও আবার যাবে আরব তা ও বলছিল ও যেখানে কাজ করে কাজটা নাকি খুবই ভালো তা কি কাম কাজ করে তা বললো নি তা ও যদি বলে তাহলে যাবো তা সেই ভেবে তোকে ফোনটা করলাম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 একটু ভালো করে শুনলে হয়ত জানা যেত যে ও আরব গিয়ে কি কার কি কাজ করে মাঠে কাজ করে না ঘাস কাটে না এদিকে দেওয়ালে মিস্তিরি ফিস্তিরি করে আরবে কি মাঠ আছে রে ভাই আরবে তো শুধু বালি আর বালি সেই বালির মধ্যে কি কাম কাজ করবে ওখানে তো শুনেছি নাকি শুধু খেজুর হয় তাছাড়া তো আর কিছু হয়না তাহলে খেজুরের চাষ হয় নাকি খালি হ্যাঁ আরবে তো শুনেছি আমি তো যা জানি ওই আমাদের গাঁয়ের যে লোকটা আছে ও তো বলছিল খালি খেজুরের চাষ হয় প্রচুর খেজুর নাকি পাওয়া যায় অনেক কম দামে খেজুর পাওয়া যায় তো ও যখন এসেছিল তো তখন খেজুর লিয়ে এসেছিল আমাদেরকেও দিয়েছিল দু চারটে খেয়েছিলাম তা খেতে খুবই ভালো খেজুর আচ্ছা তাহলে খালি খেজুরের খেয়ে থাকলি

তা আমাদের দেশ থেকে হোক বা অন্য কোনো দেশ থেকে হোক ওরা তাহলে লিয়ে যায় তা ওরা যদি লিয়ে যেত ওদের তো পয়সাও বেশি লাগবে আর ওদের তো তেল বিক্রি করে আর ওদের পয়সার কোনো অভাব নাই হ্যাঁ রে ভাই আমরা তো আমরা তো ভাত মুড়ি খাবার লোক মুড়ি যদি না পাই তাহলে কেমনে চলুম ভাত মুড়ি পেয়ে যাবো ঠিক খেজুর যদি খেতে হয় এক আধ বেলাতে এক আধ বেলা খেয়ে লিব পয়সা যদি পাই তো খেয়ে লিব কি হবে হম আর এইদিকে কাম কাজের যদি কিছু খোঁজ খবর থাকে তাহলে খোঁজ খবর লাগায়ে সরকারি চাকরি বাকরি যেগুলো হচ্ছে নাকি শুনছিলাম অনেকেই বলছিল তা এইগুলা যদি হয় কিছু হয় বা বেসরকারি যদি কিছু হয় তা সেগুলা খোঁজ খবর লিয়ে যদি দেখতে পারি যে হ্যাঁ কাজের কাজ কিছু হবে কিন্তু কোনো লোককে আর পয়সা দিয়ে লাভ নাই পয়সা দিব আর ফেরত দিবেনা ওদেরকে পয়সা দিয়ে আর কোনো লাভ নাই না না আর পয়সা দিবনা আরে ভাই আমি পয়সা দিয়ে যা ফাইসেছিনা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 চিন্তা কেন করছিস আমি তো আছি তুই চাকরি কাজ কর চাকরি করবি আর আমাকে বলছে যে ওর পার্টি একটু join করতে তা আমি ভাই পার্টি মার্টি করবনা

ওইসব ওইসব করে এখন লাভ নাই ওইসব পার্টি ফার্টি করে আমরা কি করবো আমরা দুটা পয়সা এলেই আমাদের শান্তি হয়ে যাবে তা ওইসব পার্টি ফার্টি করে আমরা কি করবো আবার জানের জ্বালা কখন এসে লোকে মারবে

এ চারটে কথা বলবে ও চারটে কথা বলবে এইসব কথা শুনে ওইসব করার থেকে না করা অনেক ভালো আরে ভাই আমাকে কয়েছিল যে কোথায় rally আছে হ্যাঁ পার্টি হবে পার্টিতে র‍্যালি যেতে হবে আমাকে কইছে যে দুশ টাকা দিব চ সারাদিনের ব্যাপার

আগে পিছে তো কেউ নাই যে কেউ আমাকে ছুড়াবে আমি যখন জেলে ঢুকে যাবো তখন আমাকে কি ছুড়াতে আসবে নেতা? হ্যাঁ ঠিকই করেছিস চল তাহলে আবার পরে ফোন করবো দিয়ে আবার পরে কথা হইব তাহলে

হম হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমার স্ত্রী প্রতীক আমি যেমনটি অনুভব করি হিন্দু ধর্মের প্রতিও আমি অনুভব করি তেমনটি আমার স্ত্রী আমাকে যেভাবে অভিভূত করেন পৃথিবীর আর কোন নারী তেমনটি পারেন না তাহার

কিন্তু তথাপি আমি তাহার সহিত অচ্ছেদ্য এক ও বন্ধন এস আর অস্তিত্ব অনুভব করি হিন্দু ধর্মের বেড়াতেও ইহার সমস্ত ত্রুটি এবং সংকীর্ণতা সত্ত্বেও আমি এমনই একটি ভাবি অনুভব করি হিন্দু ধর্মের যে দুটি পুস্তক আমি জানি বলিয়া বলা চলিতে পারে সেই গীতা এবং তুলসীদাস রচিত রামায়ণের সঙ্গে আমাকে এমন বিচলিত এবং পুলকিত করে যে আর কিছুই তেমনটি করিতে পারেনা হিন্দুর মন্দিরে মন্দিরে আজ যে পাপ চলিতেছে তাহা জানি এবং তাহা সত্ত্বেও আমি এই মন্দিরগুলিকে ভালোবাসি হারে হারে আমি সংস্কার কিন্তু তথাপি সংস্কারের উৎসাহ আমাকে হিন্দু ধর্মের মূল বস্তুগুলোকে বিসর্জন দিতে প্রলুব্ধ করিতে পারে না তবে এই মূল সত্যগুলি কি যেগুলি প্রতি গান্ধীজি তাহাদের অনুবাদের কথা বলেন উন্নিশ একুশ খ্রিস্টাব্দে ছয় ই অক্টোবর তারিখে লিখিত একটি প্রবন্ধে এগুলিকে তিনি স্পষ্টভাবেই ব্যক্ত করিয়াছেন এ প্রবন্ধ থেকে পাবলিক ট্রেডো এই নাম দেওয়া যাইতে পারে, আমি বেদে উপনিষদে পুরানে এবং হিন্দু শাস্ত্রের নামে যাহা কিছু চলিতেছে তাহার সবকিছুতেই বিশ্বাস করি সুতরাং আমি অবতার এবং পুনর্জন্ম মানি আমি বর্ণাশ্রম ধর্মে বিশ্বাস করি আমার হতে যাহা খাঁটি বৈদিক বর্ণাশ্রম ধর্ম কিন্তু আমি বর্তমানে প্রচলিত অমারজিত তথাকথিত বর্ণাশ্রমে বিশ্বাস করি না আমি বসেবাই বিশ্বাসী ইহার প্রচলিত অপেক্ষা প্রসস্তর অর্ধেক আমি মূর্তি পূজায় অবিশ্বাস করি না প্রত্যেক ইউরোপিয়ান যিনি উপরোক্ত লাইনগুলোর পড়িবেন তিনি সম্ভবত অনুভব করিবেন যে এখানে যে মনোবৃত্তির প্রকাশ হইয়াছে তাহা এখানে যে মনোবৃত্তির প্রকাশ হইয়াছে তাহা আমাদের অপেক্ষা কোন স্বতন্ত্র এবং স্থান ও কালের দূরত্বে এমন পৃথক একটি ধর্মের এবং সমাজের সূত্রের মধ্যে কঠিন করিয়া গথিত যে এই চিন্তার ধারা অনুসরণ করাও অনর্থক মাত্র কিন্তু তিনি যদি আরো কয়েক লাইন পড়িয়া যান তবে নিম্নলিখিত জিনিসগুলি পাইবেন যেগুলির সহিত তিনি অপেক্ষা কৃত পরিচিত হিন্দু ধর্মে একটি প্রবচন আছে যে যাহার অহিংসায় সত্য এবং ব্রহ্মচর্যে পূর্ণ সার্থকতা লাভ করেন নাই এবং যাহারা সর্বস্ব ত্যাগ করেন নাই তাহারা স্বাস্থ্যের বাস্তব কিছুই জানেন না আমি এই প্রবচনটি অবাধে বিশ্বাস করি এখানে হিন্দুই চিন্তার সহিত বাইবেলের চিন্তার মিলন ঘটিয়েছে এই সম্পর্কটি সম্বন্ধে গান্ধীজি ও সম্পূর্ণরূপে সচেতন ছিলেন কোন ইংরেজি মিশনারি যখন তাহাকে প্রশ্ন করেন যে কি কি বই তাহাকে সর্বাপেক্ষা অধিক প্রভাবিত করিয়াছে তিনি সর্বপ্রথমে উচ্চারণ করেন ডিড নিউ টেস্টামেন্ট যাহা রচিত এথিক্যাল রিলিজিয়নের যীশুর বাণী উদ্ধৃত কোরিয়ায় শেষ হইয়াছে তাহা ছাড়া ইউরোপীয়দের মনে রাখি

এডুয়ার্ড কার্পেন্টারের রচনা করেন এবং তাহার সকল চিন্তাই আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠ দানের উপর ভিত্তি করিয়া গড়িয়া গুছিয়েছে কোন ইউরোপিয়ান যদি উপযুক্ত মনোভাব লইয়া অগ্রসর হন তবে তিনি এই মহাপুরুষের চিন্তায় চিন্তার সহিত নিজেকে অপরিচিত মনে করিবেন এবং কথা ভাবিবার কোন কারণ নেই এমন কথা ভাবিবার কোন কারণ নেই গান্ধীজী যে ক্রেদ ও প্রবন্ধ গুলি তাহাকে আপাদের দৃষ্টিতে বিস্মিত করিয়া দিয়াছে মনে হইয়াছিল সেগুলির গভীর তাৎপর্য তিনি বুঝিতে পারিবেন

ব্যবধান রচনা করিয়া দিয়াছে মনে হইবে দেখ কিন্তু দেখাই যাক ট্রেডর এই দুইটি বিষয় বলি যে গান্ধীজি নিজেকে গান্ধীজীর মতবাদের মধ্যে এই দুইটি বিষয় অপ্রধান বা অবহেলার যোগ্য নহে গো রক্ষা হইল হিন্দু ধর্মের বৈশিষ্ট্য গান্ধীর যে ইহার মধ্যে আণবিক উদ্বর্তন এর উচ্চতম প্রকাশ লক্ষ্য করিয়াছেন কেন অবমানবিক জগতের শহীদ মানুষ যে সৌহার্দের সন্ধি করিয়াছে এই গোজাতি হইল তাহার প্রতীক এবং মানুষ ও পশুর মধ্যে যে সৌহার্দ্য যে সৌভাত্র আছে তাহাই প্রকাশ করে এই প্রতীক গান্ধীজীর নিজের কথায় এই নীতি মানুষকে তাহার সজাতীয়তার ঊর্ধ্বে লইয়া যায় ইহাই তাহাকে সকল জীবিতের সঙ্গে একা মৃত করে অন্য জীবকে গ্রহণ না করার না করিয়া গরুকে কেন গ্রহণ করা হয়েছে তাহার একমাত্র কারণ ভারতবর্ষে বরই সর্বাপেক্ষা বড় সহচর প্রাচুর্যের উৎস এবং গান্ধীজি এই কোমল প্রাণীটির মধ্যে দেখিয়াছেন করুনার এক বিপুল কাব্য কিন্তু তাহার এই ধর্মানুষ্ঠানের মধ্যে বিগ্রহ পূজার কিছুই নাই ভগবানের সৃষ্ট জীব এবং তার প্রতি দয়া ধর্ম না করিয়া যাহারা কেবল স্বাস্থ্যের আক্ষরিক অনুসরণ করে গান্ধীজি তাহাদের নির্মম কুসংস্কার কুসংস্কারের যে রোগ নিন্দা তিরস্কার করেছেন তেমনটি আর কেহ করেন নাই একেবারেই নীতির মূল সূত্র টুকু বুঝিলে গান্ধীজি তাহার প্রেরোতে এই বিষয়টিকে আপন গুরুত্বপূর্ণ একটি স্থান কেন দেন তাহা ভাবিয়া বিশ্বের কিছুই থাকবে না কিন্তু তিনি তাহার এই সক্রিয় বিশেষ অর্থে যখন বলেন গো রক্ষার শিক্ষায় পৃথিবীর কাছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ দান তখন কোন ভুল তিনি করেন না প্রতিদিন থেকে নিজের মতই ভালবাসিবে বাইবেলের এই বানীর সহিত তিনি যোগ করিয়াছেন প্রত্যেকটি প্রত্যেকটি জিবি আমার প্রতিবেশী ইউরোপিয়ানদের পক্ষে জাতিভেদ প্রথা বোঝা এবং গ্রহণ করা বোধহয় ইহার অপেক্ষা কঠিন আমি গর্ব করিয়া বলিতে পারি না যে এ বিষয়ে গান্ধীজীর মতামত ব্যাখ্যা করিয়া ইউরোপিয়ান দিবসে তাহা গ্রহণ করাইতে আমি সমর্থ হইব তবে গান্ধীজি যেভাবে এই সমস্যার ব্যাখ্যা করিয়াছেন তাহা হয় বেশ কষ্ট বুঝা যায় যে ইহার মধ্যে গর্ব বা সামাজিক দাম্ভিকতার লেশমাত্র নাই ইহা বাস্তবে বিভিন্ন তর ও শ্রেণীকে বিভিন্ন কর্তব্যের ভার দেবা মাত্র আমার মতে বর্ণাশ্রম ধর্ম মানো প্রবৃত্তি প্রকৃতির সহজাত হিন্দু ধর্ম ইহাকে বিজ্ঞানসম্মত করিয়া তুলিয়াছে মাত্র। তবে গান্ধীজি এই জাতিভেদকে মাত্র চারটি শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ রাখিয়াছেন ব্রাহ্মণ বুদ্ধি ও আত্মজীবী শ্রেণী ক্ষত্রিয় বৈশ্য এবং সূত্র এই বিভিন্ন শ্রেণীর মধ্যে তিনি উচ্চতা এবং মিশ্রতা স্বীকার করে না ইহা কে বলে বিভিন্ন পেশা মাত্র আর কিছুই নহে কেবল ক্রিয়া কর্তব্যের ব্যাপার মাত্র আমার বিশ্বাস কাহাকে উচ্চ আসনে তুলিয়া ধরা বা কাহাকেও নিম্নস্তরে ফেলিয়া ফেলা ইহা হিন্দু ধর্মের সহজ প্রকৃতির বিরুদ্ধে ভগবানের সৃষ্টির সেবার জন্য সবাই জন্য আছে ব্রাহ্মণ তাহার সেবার তাহার জ্ঞানের দ্বারা ক্ষত্রিয় তাহার রক্ষণ শক্তি দ্বারা বৈশ্য তাহার বাণিজ্য নৈপুণ্যের দ্বারা এবং শূদ্র তাহারা দৈহিক শ্রমের দ্বারা সকলের সেবা করিবেন অবশ্যই ইহা হইতে এই অর্থ হয় না যে ব্রাহ্মণকে অনুরূপ শারীরিক শ্রম করিতে বা আত্মরক্ষার কর্তব্য পালন করিতে বা অন্যান্য কার্য করিতে হইবে না জন্মই বিশেষভাবে ব্রাহ্মণকে

চাইলে তাহাকে বিরত করিবার কিছুই থাকিবে না কেবলমাত্র দেহের দ্বারাই তিনি সর্বাপেক্ষা সুন্দরভাবে সুন্দরভাবে সেবা পরিবার সুযোগ পাবেন এবং সেবার জন্য কোন বিশেষ গুণের অধিকারী হইলে তাহাকে ঈর্ষা পরিবার কোন কারণেই থাকিবে না যে ব্রাহ্মণ জ্ঞানের অধিকারী বলিয়া উচ্চতার দাবি করেন তাহার পতন অবশ্যম্ভাবী কারণ তিনি বিন্দুমাত্র জ্ঞানেরও অধিকারী নহে বর্ণাশ্রম ধর্ম হইল আত্মসংযম এবং অপচয়ের হাত হইতে শক্তির সংরক্ষণ সুযোগ সুবিধার উপর নহে। ট্যাগের উপরেই বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত তাহা ছাড়া আমাদের আত্মার দেহান্তরে ভ্রমণের কথা ভুলিলে চলিবে না ব্রাহ্মণের হইতে সূত্রের সূত্রের হইতে ব্রাহ্মণের দেহে আত্মা যেভাবে ক্রমাগত ভ্রমণ করিতে থাকে তাহা তো প্রকৃতি এক রকম ভারসাম্যের ব্যবস্থা করিয়া দেন এই শ্রেণীবিভাগের শহীদ আরিয়াদের কোন প্রকার সম্মান কোন প্রকার সম্পর্ক নাই কারণ এই শ্রেণীগুলি অবস্থায় এবং অধিকারের সমান কেবলমাত্র কার্যের পৃথক গান্ধীজি কিভাবে এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অক্লান্ত সংগ্রাম করিয়াছেন তাহা আমরা শীঘ্রই দেখিবো এবং ইহাই তাহার নিষেধের সর্বাপেক্ষা মর্ম করছে দিন কাজে গান্ধীজীর কাছে এই অন্যায় হিন্দু ধর্মের লজ্জা এক সত্য নীতি সূত্রের করুন অধঃপতন এবং কলঙ্ক ইহা তাহাকে অত্যন্ত পীড়া দেয়

তাহাদের মুক্তির জন্য খাঁটিতে পাইব গান্ধী যে অস্পৃশ শ্রেণীর একটি ছোট মেয়েকে পশু গ্রহণ করিয়াছেন এই ফুটফুটে সাত বছরের প্রাণীদের শহীদ তিনি পরম স্নেহে আলাপ করেন এমনিভাবে তাহার গৃহকোণ হাসে কন্যায় ভরে ওঠে গান্ধীজীর এই সকল বিশ্বাসের আবরণের যে দেবগ্রাম একটি হৃদয় গোপন রহিয়াছে তাহা দেখিবার জন্য

খ্রিস্টান এক টলস্টয় খ্রিস্টান ছিলেন যতখানি স্বভাবে তাহার অপেক্ষা ছিলেন অনেক বেশি ইচ্ছায় গান্ধীজি তার চাচাতো সভ্যতাকে যে নিন্দা করিয়াছেন তাহার মধ্যে কাহার উপর টলস্টয় এর প্রভাব সর্বাপেক্ষা বাস্তব হইয়া উঠেছে রুশোর সময় হইতেই ইউরোপের অধিকাংশ উদারমনা ব্যক্তি আধুনিক সভ্যতাকে অবিরাম আক্রমণ করিয়া আসিতেছেন নব জাগ্রত ভারত আক্রমণের এই সমস্ত পুঁথি পত্রের মধ্যে তাহার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অপরাজ্য ও অস্ত্রের সন্ধান করিয়াছে মাত্র গান্ধীজি ও তাহাই করিয়াছেন এবং তাহার্জিন সাহায্য পত্রিকায় এই সকল নিন্দা মূলক পুস্তকের একটি তালিকা তিনি দিয়েছেন এই কালিকাভুক্ত পুস্তক গুলির মধ্যে ইংরেজদের নিজেদের লেখা অনেকগুলি রয়েছে। কিন্তু সবার অপেক্ষা সেরা বই যাহাকে অপমান করিবার কোন উপায় নাই তাহা হইলো বহু নিপীড়িত নিঃশেষিত নিঃশেষিত জাতির দেশের প্রধান অপরাধীদের নামে যাহাদের উপর অত্যাচার হইয়াছে তাহাদের রক্ত দিয়া ইউরোপীয় সভ্যতার সহজ রচিত কাহিনী সভ্যতার যুদ্ধ কত যুদ্ধের এই কাহিনী পৃথিবীর চোখে সমান পৃথিবীর চোখের সামনে ভন্ডামি লোভ এবং নিশংসতার সকল মুখোশী খুলিয়া দিয়েছে ইউরোপের লজ্জাহীনতা সেদিন এমন প্রবল হইয়া উঠেছিল যে সে নিজের উলঙ্গ মধ্যে দেখিয়া দেখাইবার জন্য আফ্রিকা এবং এশিয়ার জনসাধারণ কেউ আক্রমণ করিয়া বসিয়াছিল আর যে সভ্যতা ইউরোপে প্রবাল হইয়া উঠিয়াছে তাহার শয়তানি স্বরূপ প্রকাশ পাইয়াছে কত যুদ্ধে বিজয়রা ন্যায়ের নামে সাধারণের সকল প্রকার নীতির সূত্র কি ভাঙ্গিয়ে দিয়েছে কোন মিথ্যাকে উচ্চারণের অযোগ্য অন্যায় বলিয়া মানে নাই তাহাদের সমস্ত অপরাধের পিছনে যে উদ্দেশ্য ছিল তাহা ছিল ভয়াবহ রূপে দুর্নীতি পরায়ন ইউরোপ খ্রিস্টান নহে ইহা কুবেরের পূজারী মাত্র

দেখুন আমাদের এখানে আপনি বাংলা খাবার ও পেয়ে যাবেন মানে বাঙ্গালী যে কোন খাবার পেয়ে যাবেন আপনি। আর আপনি এখানে।

হ্যা একদম মোমো পেয়ে যেতে পারেন। কাবাব ও পেয়ে যেতে পারেন। কিন্ত মোমো আসলে একটু আমাদের একটু সন্ধ্যার দিকে বানানো হয়

দেখুন আমাদের এখানে মোমো half plate হয় না মোমো full plate ই নিতে হবে তোমাকে। আর যদি আপনি full plate নেন। full plate chicken যদি মোমে order আপনি তাহলে আপনি।

আর বিরিয়ানী যদি আপনি order করেন। সেটা হবে একশো আশি টাকা। হ্যাঁ, chicken আমাদের chicken mutton সবই একশো আশি টাকায় বিরিয়ানী। না egg টা যদি extra ege বলে নেন তাহলে আপনি পাবেন। তো এমনি থাকবে না। আলু থাকবে কিন্তু ডিমটা হয়তো থাকবে না। আহ ডিমের জন্য আহ দুটো ডিম দিবো দশ টাকা।

দেখুন fish fry যদি আপনি শুধূ fish fry নিতে চান। তাহলে আপনার পরবে sixty five মানে পয়ষট্টি টাকার মত পরবে। Cutlet মানে chicken cutlet বা fish cutlet তাহলে পরবে হচ্ছে। ও ই আ Eighty five এর মধ্যে মানে পঁচাশি টাকা।